এই দৃশ্যটিতে আমরা দেখতে পাচ্ছি সামনে একটি বড়ো জায়গা রয়েছে এবং এখানে তিনটি নীল রঙের বড়ো বড়ো বাস গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এছা--

বিভিন্ন রঙের এছাড়াও দেখা যাচ্ছে দুজনন লো মহিলা এখানে বসে রয়েছে। অনেকগুলি বসার জায়গা রয়েছে। একটি কফি কাপ সামনের দিকে দেখতে পাওয়া যাচ্ছে এবং এখানে লেখা রয়েছে মালদা কলেজ সেমিনার গ্যালারি ।

এই দৃশ্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি কালো রঙের বড়ো গেট রয়েছে এবং এখানে লেখা রয়েছে শিবরা বি.এড কলেজ ।